লোহার গেট আছে এটিতে প্রবেশ করার জন্য। ওপরে কিছু ফুল দিয়ে সাজানো রয়েছে।

হারমোনিম -টি কালো। হারমোনিয়াম -এ কালো সাদা সুইচ রয়েছ --

এবং এখানে কিছু মানুষজন কি কথাবার্তা করছে এবং এই মাঠটির আশেপাশে বড় বড় গাছ রয়েছে।

গিফট ও খাতা কলমও পাওয়া যায় ট্রেন ও প্লেন -এর টিকিট -ও বুকিং করা হয় ।

এখানে ভিভো কোম্পানি র অনেক মোবাইল রয়েছে মোবাইল -টি এক কভার -এর মধ্যে ভরা রয়েছে।

এখানে ক্রিকেট খেলা হচ্ছে। এক একজন ব্যাট করছে এবং ফিল্ডার -রা দাঁড়িয়ে রয়েছে বলের অপেক্ষার জন্য এ--

টি সবুজ কালো সাদা রঙের ব্যাগ রয়েছে যার মধ্যে লেখা রয়েছে ভি.এইচ.এম. ।

এবং এখানে একটি টাইলস আছে এর মেঝেতে লাগানো এখানে লাইট ও জ্বলছে এখানে একটি মানুষ দাঁড়িয়ে নিজের ছবি তুলছে।

এখানে লেখা রয়েছে দেওয়ালে নো স্মোকিং জো-- নো স্মোকিং জোন । এখানে লোহার গেট রয়েছে স্কুল এ ঢোকার জন্য এবং গাছপালা লক্ষ্য করা যাচ্চে।

স্কুল এ র সামনে একটি ছাগল দাঁড়িয়ে রয়েছে এবং একটি বাইক ও দাঁড় করানো রয়েছে একটি হাড়ি--

টেবিলের মধ্যে জলের বোতল সাজানো রয়েছে এখানে অ্যা বিভিন্ন রং এর ফ্যান ঝোলানো রয়েছে ফ্যান গুলো চলছে এবং বেলুন দিয়ে সাজানো রয়েছে এ-এ আর চেয়ারের নিচে মার--